এবং একটি বড়ো ঘর রয়েছে সেখানে পর্দা রয়েছে ঘরের বাইরের দিক টাতে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে ।

এখানে আমার প্রথমে দেখতে পাচ্ছি দুটি বড়ো বড়ো টাওয়ার রয়েছে এবং দূরে খোলা আকাশ রয়েছে কালো।